কয়েকটা লোক দাঁড়ানো থাকতে দেখা যাচ্ছে।

অনেকগুলো জিনিসপত্র দেখা যাচ্ছে।

ডানপাশে কয়েকটা লোহার শিকল রয়েছে।

ছোট ছোট খুঁটি পাথর লাইন করে সাজানো রয়েচে।

অনেকগুলি ছোট ও বড় বড় গাস রয়েছে।

একটা বড়ো রাস্তা দেখতে পাচ্ছি।

বাঁ সাইডে সাদা সাদা রঙ্গের একটা ড্রাম দেখতে পাচ্ছি।

একটা বড়ো কারেন্টের টাওয়ার দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ওপরের সিলিংয়ে দুইটা কালো রঙ্গের ফ্যান ঝোলানো রয়েছে।

দুটো সাদা রংয়ের অটো দাঁড়ানো থাকতে দেকা যাচ্ছে।

এখানে ছাদ ঢালাই চলতেসে দেখতে পাচ্ছি।

এখানে একটি অনেক বড়ো রাস্তা দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট ছোট ফুলের টপ রয়েছে।

এখানে অনেকগুলি বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা অনেক বড়ো ইস্কুল দেখতে পাচ্ছি।

এখানে একটা বাইকের শোরুম দেখতে পাচ্ছি।

অনেকগুলি বাইককে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি লাল রঙের বড় মন্দির দেখতে পাচ্ছি।

দেওয়ালটি সাদা রঙের দেখতে পাচ্ছি।

এখানে একটি বারান্ডা দেখতে পাচ্ছি।

এখানে একটা অনেক বড় ঘর লক্ষ করা যাচ্ছে।

কয়েকটা জ্বলন্ত লাইট দিখা যাচ্ছে।

এখানে একটি ব্যালকনি দেখতে পাচ্ছি।